নদী-ইর দিকে অনেক বাঁশ দেখা যাইতেসে।

টুল -এর পরে একটি লোক বসে কাজ করতেসে আর দুটি লোক দাঁড়িয়ে রয়েছে।

নীচে একটি গেট দেখা যাইতেছে।

সবুজে ঘেরা গাছপালা ও সাইডে একটি বিল্ডিং দেখা যাইতেছে।

এবং লোকটির হাতে একটি পেন রয়েছে।

সাইডে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।